এটা একটা ঘন জঙ্গল বড়ো বড়ো গাছ আছে সামনে আহ পাহাড় আছে।

আর পাথর গুলা সুন্দর লাল কালারের দেখতে লাগছে ।

এটা একটা সর্ব শিক্ষা ইস্কুল এই স্কুল -টা খুব পুরোনো।

এটা একটা বড় হলরুম উম এটা। এ-এখানটাতে একটা লাঠি পরে আছে এবং একটা চশমা পড়ে আছে। আর জানলা গুলো বেশ বড়ো বড়ো। আহ সব পর্দা দেওয়া আছে।